উম-তারপর নিচেও রয়েছে এ কয়েকটি ভুসিমালের দোকান সম্ভবত।

এটা একটা আম গ্লাসের শপ ।

এ এখানে প্লেনে যাত্রীরা আ গিয়ে যাচ্চে প্লেনে উঠার জন্য অ এ ফিকের পিকটা দেখে এরকমই মনে হয়।

এটা একটা দোকান যে দোকানের নাম হচ্ছে সানি টাইলস অ্যান্ড স্যানিটাইজারি জিনিস এখানে পাওয়া যায়।

সেসষন ঘাট স্টেশন ঘাট উম হে সুন্দরই পিছনে একটি বাড়ি রয়েচে এবং বাড়ির দেখা যা--

দেওয়ার রয়েছে সুরঙ্গটা অনেকটা গভীর পথ বা টিলার নীচের দিকের অংশ হবে।

ব্রিজটা যে উম সবার সাইডটা খুবই সুন্দর প্রকৃতির দৃশ্যট--